আচ্ছা ঠিকাছে তালে ভালো থেকো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

কি অবস্থা কেমন আছেন? তুমি কেমন আছো? তো কি নিয়ে কথা হবে? Job

সহজ চাকরি চাকরি চাকরি এখন এখনকার যুগে চাকরি তো কি পর্যায়ে আছে? ব্যবসা একটা ব্যবসা, চাকরি মানেই মানে, চাকরির বাজারটা বর্তমানে ব্যাবসা দালালের ব্যাবসা, পুরাই পুরাই মানে ধরো job করার আগে চাকরি কথা উল্লেখ করার আগে তুমি আগে টাকার অঙ্ক নিয়ে আসো এমন বিষয়টা দাড়াইসে যে টাকা নিয়া আসো তারপর তুমি চাকরির কথা ভাবো, হম amount ও বেশি, ভালো পদে চাকরি ভালো মাইনে পাবা ভালো salary পাবা এমন, হ্যাঁ, চাকরি এটার সাথে সাথে আপনার হচ্ছে যে মামা, চাচা, খালু uncle এগুলাও থাকতে হবে,

তাহলে ভালো পড়াশুনা করে লেখা পরে কি করবো চাকরি যদি আমাদের টাকা দিয়েই নিতে হয় তাহলে পড়া লেখা করে কি? টাকা দিয়ে সব কিনে নিবে certificate টার্টিফিকেট সব, হ্যাঁ, আপনার আপনার টাকা আছে আপনি কিনা নিতে পারছেন কিন্তু যার টাকা নাই সে কি করবে মানে কি পড়াশুনা করার পরে হচ্ছে যে এগুলো দিয়ে কি মানে অযথা, আমাদের ধরেন যে দেখা যাচ্ছে যে student honours masters complete করলো তার তার এত বছরের একটা journey সে শেষ করার পরে তার একটাই ইচ্ছা থাকে যে আমি এটা করো ওটা করবো কিন্তু,

বার বার শুধু হতাশা হতাশা হতাশা তার চাকরি হয়না কেন result ভালো তার CGPA ভালো তার সবকিছু ভালো তার চারিত্রিক বৈশিষ্ট সব ই ভালো কিন্তু তার চাকরি হয় না কেন,

এ বিষয়ে আপনার কি মতামত যে কেন হয়না, কেন হয়না আমার মনে হয় তার ওই জায়গায় চাচা, খালা, মামাও নাই বার বার টাকাও নাই এজন্য হচ্ছে না, আমাদের এই দিকে সব আছে ওই দিকে তা নাই, তাহলে যে এত কষ্ট করে পড়াশোনা করে কি লাভ?

আমাদের মতো মানে এরকম মধ্যবিত্ত family তে এরকম crisis মানে হতাশা এরকম একটা থাকেই চোখে মুখে চাকরি নাই, তারপরে যে একটা যে আমাদের, ত্রিশ বছর পর্যন্ত চাকরির মেয়াদ তারপর ত্রিশ বছরের পরে আমরা কোনো চাকরির আবেদন করতে পারবো না এই ত্রিশ বছরের মধ্যে ধরেন যে আমাদের চাকরি হবে তার তো কোনো guarantee নাই কারণ আমার চাচাও নাই খালুও নাই টাকাও নাই,

আমাকে তাহলে আমি এই ত্রিশ বছর পরে আমি এই certificate এত সোনাত CGPA ভালো result দিয়ে কি করবো?

কি জানে এই যে ত্রিশ বছর করছে এই জায়গায় thirty five করে দিক, তাও যদি একটা আশা থাকে, হ্যাঁ, recently কিছু দিন আগে আপু হচ্ছে যে আন্দোলন করলো উনি হচ্ছে যে বললো এই যে ত্রিশ বছর পর্যন্ত ত্রিশ বছরের পরে যে চাকরির মেয়াদ শেষ, তো আমরা এই certificate দিয়ে আমরা কি করবো? এই গুলো তো এখন তো আমি চাকরি পাচ্ছি না আমার ত্রিশ বছর বয়স হয়ে গেছে তারপর আমি এই গুলা দিয়ে কি করি যদি আমার কোনো কাজেই না আসে এই গুলা অর্জন করে কি লাভ, তারমানে সরকার বোঝাতে চাচ্ছে যে আমরা মধ্যবিত্ত student পরিবারের বাচ্চাদের জন্য পড়াশোনা না, না হম এটাই,

হ্যাঁ, তাই তাই তো মনে হচ্ছে, smart বাংলাদেশ করবে মধ্যবিত্তের family রা, ভালো তো job ই পাচ্ছে না, job নিতে গেলে এই ধরণ যে আগেই থেকে লোক ঠিক করা থাকে এই এদের চাকরি হয়ে গেছে। আর মানে,